যে এত সুন্দর একটা মানে appearance বা এত সুন্দর একটা attire তৈরি হচ্ছে, hmm

তার সাথে দাড়িটারও shaving করেছে তা আমি ও আসার পর আমি ওকে বলছি যে, যে কী করেছিস তুই এটা? মানে আমি বলছি এক~ এরকম looks কী করে করলি? আমি তো প্রথমে যে অবাক হয়েছি যে ও এরকম looks টা আনলো কী করে? হ্যাঁ আমি তো পুরো অবাক যে কী করে ও এরকম looks করল? তা ও বলছে যে আমি একটা বড় parlour এ গেছিলাম যে অ্যাঁ বলছে Loreal এর parlour আছে, Loreal এর মানে নিজস্ব professional parlour আছে Loreal এর parlour এ গেছিলাম. আমি বলছি তাই নাকি? বলছে হ্যাঁ. বলছে ওখান থেকে আমি এই looks টা করেছি. আমি বলছি যে তালে এই যে looks টা করলি তা এটা কার থেকে inspired? বলছে inspired তো ভাই হয়েছি এইতো এই recently একটা cinema বেরোলো হম, south এর cinema. আমি বলছি বাবাঃ তুই আজকাল south এর cinema ও দেখছিস? বলছে হ্যাঁ Bollywood ফলিউডে তো আর কিছু নেই south এর cinema দেখি south এর cinema য় মানে concept গুলো ভালো লাগে. আমি বলছি তা কী cinema দেখলি? ও বলছে , বলছে বলে একটা অজিত কুমার এর একটা cinema বেরিয়েছে হ্যাঁ, তা বলছে ওইখানে অজিত কুমার হচ্ছে leading role এ আছে, তারপরে তা বলছে অজিত কুমারের যে looks টা সে looks টা এত সুন্দর করেছে সে দেখে মানে মনটা ভরে গেল ওই ওরকম কাঁচা পাকা মা~ এমনি অজিত কুমারের চুল কাঁচা পাকা কাঁচা পাকা ছিল

করে চুলের সাথে দাড়িটা কে মানে fade করে মিশিয়ে দিয়েছে, বুঝেছ? মানে দাড়ির দাড়ির যেখানে উ মানে গালের যেখানটা গিয়ে দাড়ি শেষ হচ্ছে আর এদিক দিয়ে চুল, চুলটা যেখানে দাড়িতে এসে মিশছে এই জায়গাটা পুরো fade করেছে, fade করে দাড়ির সাথে চুলটা মিশে যাচ্ছে. মিশে গিয়ে তোমার অ্যাঁ মানে ওইখানে ওইরম ভাবে looks দিয়েছে

এরাম type এর করে এসছে, আর awesome দেখতে লাগছিল ভাই, মানে দেখে মনটা ভরে গেল. আচ্ছা. তা তুমি এরম ভাবছো, ওরকম করবে? আমার, আমার তো মনের একবার ভাবছি যে ওরম করি তাপর ভাবছি যে ওরম করব বাড়ি থেকে কি বলবে, বাড়ি থেকে তাড়িয়ে দেবে .

বাড়ি থেকে বলবে বেরিয়ে যা আর ওই বাড়িতে তোমাকে থাকতে হবে না, দিয়ে অ্যাঁ আমি মাঝে দেখো আমি কিছুদিনের অ্যাঁ মানে যখন lockdown চলছিল দু হাজার কুড়িতে তখন তো এমন অবস্থা তখন তো প্রথম যারা বাইরে বেরোতে পারছি না তারপরে অ্যাঁ বাইরে না বেরনো যাচ্ছে, না চুল দাড়ি কাটা যাচ্ছে, সবকিছুতে ভয় লাগছে

তা তখন আমি প্রায় অ্যাঁ ধরে নাও না ডে~ অ্যাঁ ডের বছর চুল কাটিনি, চুল দাড়ি কাটিনি. দিয়ে ওরকম জঙ্গল পুরো হয়ে গিয়েছিল. last এ কি করবো তখনো তো আবার Corona র দ্বিতীয় ঢেউ টা এল দিয়ে চুল কাটবো কাটবো ভাবছিলাম তখনই এসে গেল Corona র দি~ দ্বিতীয় ঢেউ. এবার তার ফলে আবার চুলটা কাটা হলো না এবার চুলটা এত বড় হয়ে গিয়েছিল নিজেরই অস্বস্তি হচ্ছে, এই মুখে চোখে পরছে, হ্যাঁ সারা মাথা ওরম হয়ে আছে তখন বাধ্য হয়ে আমি কি করলাম আমার বাড়িতে আমার একটা trimmer আছে দাড়ি কাটার

ওই fade effect টা নিজে হাতে create করেছিলাম বাড়িতে. করে তারপরে গিয়ে অ্যাঁ তোমার চুলটাকে বড় করে একদম পেছনে ponny tail একটা করেছিলাম তারপর তো খুললো যখন অ্যাঁ সবকিছু চারিদিকের তখন আবার parlour এ গেলাম, parlour এ গিয়ে parlour থেকেও ওদের থেকে সবকিছু ঠিক করালাম. বুঝেছ? অ্যাঁ আর অ্যাঁ তা~ তারপরে আবার এখন তো আবার সবকিছু normal ই আছে কিন্তু এই কাজের চাপে আর বাইরেও বেরোনো হচ্ছে না দাড়ি চুলও কাটা হচ্ছে না, আবার সেই আগের মত বড় বড় চুল বড় বড় দাড়ি হয়ে গিয়ে সাধু বাবা হয়ে গেছি আরে আমারও একই ওইরম অবস্থা বেড়ানো হচ্ছে না

হ্যাঁ ভাই একই ব্যাপার ওই ভেবেই যাচ্ছি ভেবে ভেবেই চলে যাচ্ছে যাওয়া হচ্ছে না আর দেখি এর মা~ দেখো আমি না এমন একটা জায়গায় থাকি এইখানে কী বলতো আমি গ্রামের side এ থাকি তো আমাদের এইখানে এল~ এমনি parlour ঠারলার নেই তেমন একটা ছিল তাও বন্ধ করে দিয়েছে এখন পড়ে গেছি মহাবিপদে. এখন চুল কাটতে হলে সেই আমাকে নয় আমায় এখান থেকে বারাসাত যেতে হবে, নয় নৈহাটি যেতে হবে ঠিক আছে এরকম জায়গায় গিয়ে আমায় চুলটা কাটিয়ে আসতে হবে এবার

অ্যাঁ ওরা প্রথমে hair wash করবে তারপর cutting করবে, আর আমি না শুধু cutting করাই না, আমি cutting করালে তার সাথে ভাবো একটু highlights করে নিলাম চুলে বা চুলে করলাম চুলের design এর সাথে highlights করলাম এইভাবে ভাব প্রথমে ওরা চুলটা wash করে, wash করলেই তোমাকে তখন বসিয়ে রাখবে চুলটা dry হবে, তারপর cutting করবে, cutting পরে তোমার looks যেই looks টা আনবে অ্যাঁ যখন এত তোমার যদি ছোট চুল থাকে তোমাকে easily তোমার চুল করে তোমাকে ছোট করে দেবে যখন এত বড় চুলটা থাকছে না তখন সমস্যাটা হয়ে যাচ্ছে ওদের চুলটা কাটতে shape করতে অনেক টা time বেশি নিয়ে নিচ্ছে ওরা, এবার ওই করতে time টা বেশি নেবে তারপরে আবার সেটার উপর ওরা treatment টা করবে ভাবো, এখন আমার চুলটা ruff হয়ে গেছে তার জন্য একটা SPA করাতে হবে হ্যাঁ SPA করিয়ে সেই চুলটার softness টা আনতে হবে তারপরে গিয়ে তার উপর যে অ্যাঁ আমাকে ভাব color টা করতে হবে না তো সেটা একটা অনেকটা time এর ব্যাপার. মোটামুটি ধরে নাও ওইসব করতে তিন চার ঘন্টা চলে যাবে. এবার উম ভাবছি যে এই রোববার যাব, গিয়ে করাব কিন্তু কি বলতো সোম থেকে শনি অবধি এই কাজের চাপ তারপরে একটা দিন মাত্র ফাঁকা পাই

তার ওপর তোমার মানে ইয়ে একদিন মানে ওখানে গেলে অ্যাঁ ওটাও তো সময় সাপক্ষ~ অ্যাঁ সাপেক্ষ ব্যাপার তোমার মোটামুটি ওখানে অ্যাঁ দু থেকে তিন ঘন্টা তো লেগেই যাবে. দু থেকে তিন ঘন্টা তো কম বললে তুমি, অমিত last বার গেছিলাম ওরকম উম যখন বললাম না lockdown এর পর প্রথম গেলাম সেইবার প্রায় পাঁচ ঘন্টা time নিয়েছিল. চুল বা কেটে প্রথমে wash করল, wash করে dry করালো, করিয়ে কাটল, কাটার পর আবার কিছুক্ষণ বসিয়ে রাখল আবার দু একটা customer কে কাটলো তারপরে আমাকে SPA করালো, SPA করিয়ে সেইটার জন্য আবার ওই একটা machine এর মধ্যে মাথাটা দিয়ে সেইখানে treatment করলো করার পর সে অনেক অনেক কিছু হ্যাঁ উম ওই করতে সময় লেগে যায় যাইহোক তা ভাবছি এই~ এই রোববার যাই কেন বলতো এমন অবস্থা না আর মানব~ মানুষ সমাজে বেরোনো যাচ্ছে না হ্যাঁ মানুষরা ভয় পাচ্ছে আমাকে দেখে এখন যা অবস্থা হ্যাঁ হ্যাঁ করিয়ে নাও সময় মত করিয়ে নিতে হবে কিছু করার নেই আর হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তালে, তালে ওই রাখি তাহলে আজকের মতন নাকি

ta ta.

হ্যাঁ বল চিরঞ্জিত কেমন আছিস?

চলছে খুব ব্যাস্ততায়।

কাজ নিয়ে ব্যাস্ত, বল।

হটাৎ, হটাৎ কেন phone করলাম বলতো?

হঠাৎ তোকে সকালবেলা অনেকবার try করেছিলাম তুই হয়তো busy ছিলি not reachable বলছিলো তোর number টা।

আরে অ~অভিষেক রয়েছে না?

অভিষেক আজকে গলায় দড়ি দিয়েছে।

হ্যাঁরে এই জন্যে তো কতোবার বাবা মা বলছিলো তোকে phone করার জন্য, তোকে বলার জন্য, সবাই কে তো phone করে বললাম আমরা।

আর কেন? দাঁড়া এক second hold কর। এতো ঠাণ্ডা লেগেছে না এতো ঠাণ্ডা লেগেছে, weather টা change হচ্ছেনা ওইজন্য ঠাণ্ডা তে না,

ধরে রয়েছে আমার, আরে অভিষেক Facebook এ, আহ তুই জানিস না ওই অভিষেকের কিছু দিন আগে বিয়ে হলো যে?

এবার অভিষেক তো Facebook এ ওই আহ তোর হচ্ছে প্রিয়া বলে মেয়েটার সঙ্গে প্রেম করলো,

ওর, ওই মেয়েটা Facebook এ একটা অন~অন্য নাম, একটা profile বানিয়ে রেখেছিলো। সেই profile এ , একটা সুন্দর মেয়ের ছবি দিয়ে Facebook এ অ~অভিষেকের সাথে chatting করতো, ও হয়তো কোনোভাবে ওদের ম্যা ওরা অ্যাঁ friend হয়েছে, friend হওয়ার পর ওদের সে~ সেরকমভাবে ওরা chatting করতো।

সকাল থেকে এতবার কথা বলছিনা সবার সঙ্গে, কথা বলতে বলতে আমার মুখ ব্যাথা হয়ে গেছে।

এমন একটা situation হলো পাড়াতে, এবার তোর হচ্ছে আহ ওর সঙ্গে chatting করতে করতে এবার ও ওকে পছন্দ করেছে, like করেছে। ওদের দুজনের মধ্যে কথা হয়েছে, এবার ওদের সঙ্গে যখন ওদের কথা টা যখন ভালবাসাটা যখন অনেকটা এগিয়ে গেছে তখন ওদের সঙ্গে দুজনের দেখা হয়েছিলো, মেয়েটা তো থাকে মেদিনীপুর। এবার এই কোলকাতা থেকে মেদিনিপুরে ওদের first meet ই আহ meet হয়েছিলো দক্ষিণেশ্বরে, মেয়েটা এসছিলো, এবার ওর সঙ্গে দেখা হয়েছিলো, এবার আহ হওয়ার পর ওরা তো ম্যা~ মেয়েটা নাকি অনেক বড় লোক মেদিনীপুরে অনেক কিছু ব্যাপার আছে, এইসব শুাই-টুনে ও তো মেয়েটা কে বিয়ে করে নিলো, এখন জানা যাচ্ছে মেয়েটার মানে, বিয়ে হয়ে গেলে তো সেটা সবাই জানে, এবার মেয়েটা অতো তো দেখতে ভালো দেখতেও না অন্য অন্য ছবি দিয়ে, দিয়ে রেখছিল ঠিক আছে সব ঠিক আছে, but এখন জানা যাচ্ছে মেয়েটার নাকি আরেকটা husband আছে মানে ও মেয়েটা divorcee.

সারাদিন ওর বাবা মায়ের সঙ্গে অসান্তি হতো মেয়েটার, ছেলেটা মেয়েটা adjust করতে পারছিলো না ওদের ঘরে। ও বে, একটু ভালো পয়সাওয়ালা মেয়ে এবার গরীবের ঘরে এসে adjust করতে পারছিলো না।

ঠিক আছে এই করতে করতে এখন ওদের, ম্যা ওদের divorce এর জায়গায় চলে যাচ্ছিলো এবার মেয়েটা কী করেছে এ~এর টাকা পয়সা সব নিয়ে পালিয়ে গেছে। পালিয়ে গেছে আর ওকে উল্টে case খাইয়ে দিয়েছে যে ওই মেয়েটা আগের husband এর কাছেই ফেরত গেছে।

হ্যাঁ সব, পাড়াতে তো সবাই অবাক যে কী হলো এটা? এবার সবাইকে মোটামটি phone করে বললাম, তোকে ওইজন্য সকালবেলা phone করেছিলাম যে ওর তুই কি আসবি নাকি? তো তুই তো phone ই ধরলি না। উম আর আমার running এ phone করলে আমার যাওয়া কি সম্ভব সবসময়?

আমার নানান কাজে ব্যাস্ত আমি।

যে কেউ ফেসে যাবে, যে কেউ ফেসে যাবে।

ফে~ Facebook এখন অ্যাঁ Facebook করাটাই এখন উচিৎ একদম জঘন্য।

হ্যাঁ হ্যাঁ আওয়াজ হচ্ছে না? হ্যাঁ করনা তো তাতে কোনো problem নেই, কথা বলছিস normal তাতে আবার কী, কাজ করতে থাক। মেয়ে, মেয়ে ওইযে কালকে school এ সব ready না করলে আমি আবার পারবো না, ওইযে এখন ঘুমিয়ে পড়ছে এখন আবার রান্না বসাবো। ও দুপুরে কী খাওয়া দাওয়া করলি? দুপুর বেলা আজকে হলো, কী হলো? ও ওকে আহ ইয়ে করে পটল দিয়ে ভাজা করে দিলাম রুটি দিয়ে।

তারপরে দুপুরবেলা আহ ডাল, ডালের বড়া

তারপরে মাছের ঝোল কচুর গাঠি দিয়ে মাছের ঝোল, আর জন্য ধোনেপাতা বাটা আর চিংড়ি মাছ দিয়ে ঝিঙা দিয়ে তরকারি, এখন ভাত টা করলেই হবে। আজকে তো আমাদের নিরামিষ। আরে সবার নিরামিষ, আমাদের ও নিরামিষ।

আজকে আমাদের গাড়ুর ডাল হয়েছে।

সব সবজি দিয়ে ডাল দিয়ে আহ গাড়ুর ডাল বানানো হয়,

হবে বাসি পাই। হ্যাঁ আমাদের, আমাদের কী করে বলতো আমাদের অ্যাঁ যে গাড়ুর ডাল টা আজকে বাটি করে রেখে দেয়, ভাত দিয়ে গাড়ুর ডাল দিয়ে রেখে দেয়, আমরা কালকে ওটা খাই। আশ্বিনের রাঁধে কার্তিকে খায়, যেই বর মাঙ্গে সেই বর পায়। সেই বর পায়। আমাদের

দেখিস অজানা কাউকে friend list এ নিবিনা। আরে প্রায় এখন ওই Facebook এর মধ্যে fake ID দিয়ে কী যে করতে থাকে, সেগুলো বলার কথা নয়।

একদম করা উচিৎ নয়।

প্রচুর ঠাণ্ডা লেগেছে, আমি বাসন ধুচ্ছি problem হচ্ছে না তো? না না, শোনা যাচ্ছে ঠিক আছে। বল তারপরে।

আমাদের আহ

Facebook এ live এ আসিস কালি পুজোর দিন, live করতে পারিস?

নাহ ওটা আমার পছন্দ হয়না, ওই ন্যাকামো ওই যে আমাদের এখানে নাচ হচ্ছে, এই হচ্ছে, এতো ন্যাকামো আমার ভালো লাগে না। normally মানুষ normally থাকো।

সামনে gate এর সামনে যখন শিব পুজো হয়, তখন আমাদের নীচের, নীচের ঘরে এক মৌ বৌদি আছে, একজন বৌদি আছে ও প্রত্যেকবার ওই শিব পুজোর সময় শুধু শিব পুজোর দিনই live এ আসে। ভালো হয়, live করে বলে video টা save থাকে Facebook এ, যখন আমরা দেখতে ইচ্ছা হয় পুজোটা দেখ দেখা যায় সেদিন আনন্দ হচ্ছিলো।

না আমি কোনোদিনো live এ টাইভে আসিনি, বলে লাভ নেই। আমি Facebook এমনি just দেখি, ভালো লাগে। তবে এখন আর Facebook করতেই ভয় লাগছে বাবা যা অভিষেকের ব্যাপার টা situation টা শুনেনা এখন ভয় লেগে যাচ্ছে। ভীষণ ভয় লাগছে।

তো Facebook এখন নামটা শুনতেই ভালো লাগছে না। বাবা Facebook এ post, Facebook এ post কোর, এতো post করি, এতো post করি, Facebook টা আমার খুব ভালো লাগতো খুব ভালো লাগত, কিন্তু এরকম যে fake এখন বেরিয়ে গেছে,

হুম, সেটাই, ওগুলো দিয়ে তাই করতো। শুনতে পারলাম না তুই কী বললি আমি এমন কাশছি আমি শুনতেই পারলাম না।

সত্যি বলার মতন না। এখন ওইজন্য যা হয় যে করবে না সবই, তোর friend list এ, তোর friend list এ কতো friends আছে? কতো! মনে নেই।

one eighty-two না two sixty-four যেন ছিল।